হ্যাঁ হ্যাঁ একটা প্রাকৃতিক দৃশ্য দেখতেই মজা লাগে হরিণ গাছপালা দেখতে একটা মানুষের কত বোধ হয় হ্যাঁ সেটাই ওর ই পাশে একটা ছোট্ট চিড়িয়াখানার মতো আছে। সেখানে আহ তোমার সাপ তোমার কুমির পাখি বাঘ সিংহ ছিল বেশি কিছু ছিল না কিন্তু কম ছিল ওগুলো দেখলাম হ্যাঁ তা কি প্রজাতির সাপ দেখা যায় বিভিন্ন রকম দেখা যায় নাকি সাপ? এবার আমাদের যেগুলো এখানকার সাপ সেগুলো ওখানে হয়তো দেখা যাবে না কারণ এগুলো তোমার হচ্ছে normal এখানে পাওয়া যায় কিন্তু ওদের যে বন জঙ্গলের যে সাপ সে সাপগুলো একটু অন্যরকমের হয় যা তোমার বনেই থাকে ওই গাছপালার মধ্যে এমন ভাবে লুকিয়ে থাকবে তুমি জানতে পারবে না যে এখানে কোন সাপ আছে

হ্যাঁ ওই সাপ গুলো ওখানে থাকে এবং ওখানকার আহ সাপ গুলো একটু অন্যরকম বিষাক্ত হয় সেজন্য ছোটো ছোটো জায়গা তে ছোটো ছোটো জিনিস সব রেখেছে বেশি বড় যদি জায়গাতে যেতাম ভয়ে যেতাম না কারণ এগুলো সব ভয় লাগে হম হম সেটাই চিড়িয়াখানায় অনেক পশুপাখি দেখলাম আর অন্য জায়গায় যাওনি ঘুরতে? হ্যাঁ তারপরে এখানে একটা তোমার ছিল আরেকটা বড় তোমার wild life এর জায়গা ছিল যেটার নাম তোমার হচ্ছে ভগবান মহাবীর ওখানেও গেছিলাম ওখানে একটা ছোট গ্রাম রয়েছে সেই গ্রামটার মানুষজন পোশাক আশাক ওখানকার একটু নিম্নমানের যেহেতু এটা অনেক দূরে বনের মধ্যে তো ওখানকার মানুষজন এই জঙ্গলে কাঠ কেটে এবং পাশে একটা নদী বয়ে গেছে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং ওরা শুরু করেছিল নাকি এরা উনিশ শ সত্তর সাল থেকে ও মানে ওখানকার কিছু ইতিহাস আছে? হ্যাঁ ইতিহাস তো একটা থাকবেই কেননা ওখানে শুনেছিলাম যে ওই ভগবান মহাবীর যে wild life টা শুরু হয়েছে ওই গ্রামের একটা সরদার ছিল আগেকার যেমন হতো না গ্রামের একটা মুখিয়া বল অঞ্চলের প্রধান সরদার ছিল তার নামকরণে এই wild life টার নাম হয়েছে ও মানে ওইখানে ওইদিকে কি কোন দেবতা দেবতা পূজো বা কি কিছু কি?

হ্যাঁ এদিকেও দেবতা আছে ওটা তোমার হচ্ছে last এর দিকে গিয়েছিলাম প্রথমেই যখন এসছিলাম তখন ওই park সমস্ত হয়ে এলাম এখন যেখানে যাচ্ছি সমস্ত জায়গায় তোমার wild life এরপাশে একটা তোমার হচ্ছে বলে একটা wild life ছিল সেখানে তোমার চিতা বাঘ পাওয়া যায় শুধু চিতা বাঘ চারিদিকে যেখানে চিতা বাঘ ও তা royal bengal tiger পাওয়া যেত না? royal bengal tiger না এদিকে তেমন নেই ওখানে তোমার হচ্ছে বিভিন্ন তোমার প্রজাতির চিতাবাঘ অন্যান্য অন্যান্য পশু যেগুলো বিলুপ্ত হয়ে মানে বিলুপ্ত হয়ে গেছে এবং এই park এ তোমার হচ্ছে যে আগেকার যে বট অশ্বত্থ পুরনো দিনের খুব মোটা মোটা গাছ চারিদিকে তোমার ঝুরি বয়ে মাটিতে মিশে গেছে এগুলো দেখলাম। হ্যাঁ হ্যাঁ দেখতেও ভালো লাগবে ওগুলো

তো বাবা-মা একটু বলল তো এতক্ষণ তো এখানে এলাম এত কিছু ঘুরলাম এখানকার কিছু নিদর্শন নিয়ে যাব না বাড়িতে তো ঠিক আছে চলো তো ওখানে গিয়েছিলাম একটা তোমার হচ্ছে মাপুসা মার্কেট আছে মার্কেটে গিয়ে দেখলাম যে সমস্ত ভালো ভালো জিনিস রয়েছে এবং shopping mall টা খুব সুন্দর shopping mall টা বেশি দূরে না, ওখান থেকে মাত্র আহ এক থেকে দেড় কিলোমিটার জায়গা সেটাও খুব ভালো যেখানে সমস্ত ওরা হাতের তৈরি কিছু মালা পাথরের তৈরি কিছু মূর্তি আর বেশিরভাগ তোমার হচ্ছে cosmetic জিনিস রয়েছে যেগুলো মেয়েদের খুব পরতে ভালো লাগে সেইগুলো কিছু মা নিল আর বাবা ওখানকার কিছু পোশাক আশাক নিয়েছে সেগুলো খুব সুন্দর সুন্দর দেখতে তোমাকে একদিন তাহলে দেখাবো এগুলো এত সুন্দর দেখতে ভাবা যায় না বেশিরভাগ তাহলে মেয়েদের বেশি জিনিস ওখানে পাওয়া যায় ছেলেদের তুলনায়।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

ওখান থেকে মানুষ জন ওখানে বাজার করে ওখানে ঘোরা ঘোরাফেরা করে ওখানকার মানুষজন ওখানে ঐভাবে জীবিকা নির্বাহ করে এটা ও খুব ভালো জায়গা গোয়ার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওখানে জীবিকা মানে ওখানে সমুদ্রের বিভিন্ন মাছ তো পাওয়া যায় নাকি? হ্যাঁ ওখানকার বিভিন্ন মাছগুলো বিক্রি হচ্ছে এবং তুমি যদি চাও যে আমি মাছ গুলো এক্ষুনি খাবো তো সেই জন্যে যেহেতু বাইরে থেকে পর্যটক রা আসছে

রান্না করে দাও ওরা করে দেবে ও মানে যে ওখানে অরা মাছ টাচ টা রেখে দেয় মানে যার যার পছন্দ হয় সেরকম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

এটাও খুব ভালো জায়গা এখানে তুমি বাজার করতে আসতে পারবে এখানকার কিভাবে বাজার হয় মানুষজন কিভাবে এখানে বাজার করে কি কি পাওয়া যায় এখানে কোনটার কি দাম দেখতে পাবে তাও তো এখানকার তো সেই যা শুনছি তো বেশিরভাগ মানে পয়সাটা বেশি করে নিয়ে যেতে হবে হ্যাঁ এখানে আছে এখানে আরেকটা মার্কেট আছে ওই পাশে যেটা তোমার হচ্ছে নাম হচ্ছে মার্কেট এখানে তোমার হচ্ছে আহ সমস্ত বাচ্চাদের জিনিস পাওয়া যায় যেমন বাচ্চাদের মাফলার বা বাচ্চাদের স্কার্ফ বাচ্চাদের হাতের চুড়ি গলার মালা এগুলো বেশি পাওয়া যায় এখানকার বাচ্চাদের এখানে মার্কেট গুলোতে যায় এবং এটা তোমার হচ্ছে বেশিরভাগ দিন হয়তো কম খোলা থাকে কিন্তু তোমার ভালো তোমার খোলা থাকে হচ্ছে বৃহস্পতিবার কারণ বৃহস্পতিবার এখানে নাকি হচ্ছে কোনো ভালো offer থাকে তোমার জিনিসের দাম কম হয় electronic ডিবি device বিভিন্ন পোশাক-আশাক ও মানে ওখানকার সেরকম পোশাক আশাক মানে কি পাওয়া যায় সব থেকে ভালো পোশাকী? আমরা তো জানি যে আমরা একটু ঢাকা পোশাকগুলো পরি তো ওখানকার একটু খোলামেলা ওখানকার বেশি কিছু না তোমার টি শার্ট শর্ট প্যান্ট এগুলো ওখানকার যে প্রিয় তুমি morning walk বা সন্ধ্যেবেলা ঘুরতে পারবে সেগুলো ওখানকার বেশি বিখ্যাত এবং ওখানে তোমার কিছু শীতের পোশাক ছিল শীতের পোশাকে তোমার আহ হাতের কাজ গলো খুব সুন্দর এবং ওখানকার যে ব্যাগ হ্যান্ড ব্যাগ বা বাচ্চাদের যে ব্যাকপ্যাক হয় সেগুলো খুব সুন্দর তোমার চারিদিকে তোমার ওই নদীর যে ঝিনুক হয় এখনকার পুতি ওইগুলো দিয়ে ব্যাগ গুলো খুব ভালো করে হাতে দিয়ে সাজানো ছিল ও মানে ওখানকার কি রকম দাম মানে জিনিসপত্রের কিরকম দাম আছে কি জানো? হ্যাঁ দাম আছে এখানকার থেকে পুরো double দাম ভেবে নাও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 ও মানে আমাদের যে দাম তার থেকে একটু বেশি দাম নাকি?

আর কি কি দেখলা তারপরে ওখানে একটা beach আছে বলে একটা beach আছে। এই beach টাও ভালো তোমার beach এ boat launch আছে একটা বড় vassel আছে একটা বড় launch আছে যেখানে তোমার হচ্ছে বাড়ির মত করা আছে সেই বাড়ির মতো করা বলতে নিচে বসে খাওয়ার জায়গা ওপরে তোমার পিকনিক spot মত করা জায়গা আছে যেখানে তোমার তোমার ধরো রান্না করে খেতে পারবে তো গিয়েছিলাম যেহেতু তো দিনের বেলা গিয়েছিলাম তো ওখানে lunch র সময় হয়ে গেছিল তো ভাবলাম যে এখানে পিকনিক করলে কেমন হয় তো ওই পাশে একটা দোকান ছিল ওখান থেকে রান্নার সরঞ্জাম ওগুলো নিয়েছিলাম নিয়ে ওই beach র সাইডে একটা জায়গাতে মাছ কিনে ওখানকার কিছু শাকসবজি নিয়ে ওখানে গেছিলাম ওই launch এ উঠে উপরে পিকনিক করেছিলাম নিচে এসে খাওয়া দাওয়া করলাম বাচ্চারা পাশে একটা swimming pool ছিল সেই swimming pool এ স্নান করলো ওরাও আনন্দ করছে স্নান করছে নেমে যে কতদিন পরে একটা beach এর সাইডে swimming pool এ নেমেছি আমরা লঞ্চ এর উপরে পিকনিক করছি খুব সুন্দর জায়গা আমরা আনন্দ করছি ওরাও আনন্দ করছে ও মানে ওখানে একটা পিকনিকের একটা জায়গা খুব ভালো মানে সবাই মিলে পিকনিক করার একটা enjoy করা হবে নদীর ধারে নদীর ধারে না যেহেতু বললাম যে একটা launch র উপরে করেছি তো launch টা ওই beach র মাঝখানে গিয়েছিল beach র মাঝখানে পিকনিক করছি launch র উপরে তো খুব একটা সমস্যা হচ্ছে না লঞ্চ টা হাল হালকা দুলছে হালকা ভয় লাগছে কিন্তু অভ্যাস হয়ে গেছিল থাকতে থাকতে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 না একই রকম কিন্তু যেহেতু একটা সমুদ্রের সাইড beach রয়েছে তো ওখানকার হাওয়া বেশি সেজন্য আমরা একটা আবহাওয়া থেকে ওখানে গেছিলাম তো ওখানে যেহেতু আবহাওয়ার পরিবর্তন ঘটেছে তো ওখানকে ওখানে গরম লাগলেও আমরা হালকা ঠান্ডার পোষাক ওখানে পরেছিলাম কারণ আমাদের আবহাওয়া change এর জন্য যদি কোন শরীর খারাপ না হয়ে বসে তাহলে কিন্তু কোন সমস্যা হয়ে যাবে ও ও তো ওখানকার তো আবহাওয়া এত গরম এখনকার দিনে গরমের দিনে সবচেয়ে যাওয়া ভালো না শীতের দিনে? এবার যেহেতু চারিদিকে beach গুলো রয়েছে এবং এবং চারিদিকে তোমার পাহাড় পর্বত রয়েছে তোর শীতের সময় যাওয়া তো এজন্য ভালো বলছি যে তুমি বেশিক্ষণ ঘুরতে ফিরতে পারবে কষ্ট হবেনা গরমের সময় গেলে কি হবে তুমি একটু হাঁটতে গিয়ে তুমি খুব ক্লান্ত হয়ে যাবে হ্যাঁ সেটাই মানে শীতের দিনে তো মানে একটু শীতের দিনে বেশি যায় মানুষজন হ্যাঁ কেননা শীতের সময় যদি যাও তোমার পরিশ্রম টা মনে হয় না এবং ঘুরতে ভালো লাগে এবং চারিদিকে গেলে এই শীতের সময় যেমন তোমার বিভিন্ন চিড়িয়াখানায় মানুষ যায় শীতের সময় শীতের সময় গেলে সমস্ত আহ পশুপাখি কুমিরগুলো তোমার জল থেকে উপরে আসে জলহস্তীগুলো উপর থেকে ডাঙ্গাতে আসে একটু এগুলো দেখতে পাওয়া যায় ও মানে ওখানকার কুমিরগুলো সব বড় বড় নাকি? হ্যাঁ সবই বড় বড় এবং ওখানে অনেক আছে বাচ্চা ও আছে এবং আমাদের এখানে যেমন সব বিলুপ্ত হয়ে যায় ওখানে চিড়িয়াখানাতে বেশি দেখতে পাওয়া যায় না সামান্য মানে কুমির থাকে কিন্তু ওখানকার চিড়িয়াখানা গুলোতে কুমির অনেক অনেক থাকে ওখানকার মানুষজন একদম strict এবং ওখানে সবাই বলে যে যেগুলো বিলুপ্ত হওয়ার পথে তো ওইগুলো তো আমাদের দ্বারাই বাঁচিয়ে রাখতে হবে সেই জন্য ওরাও খুব ভালো ওরা ওই জন্য চেষ্টা করছে হ্যাঁ হ্যাঁ এখন তো সে কুমিরগুলো সেরকম দেখা যায় না এখন হ্যাঁ সেটাই

banana boat এ ওই কলার মত দেখতে হলুদ রঙের boat গুলো হয় মাঝখানে তোমার তিনজন বসতে পারা যায় তো মাঝখানে guide ছিল যে যার boat আর দুপাশে দুজন বসছে মাঝখানে তোমার করার মত টেনে নিয়ে যাচ্ছে ওটাও খুব ভালো ওই ওটা হয় আর হ্যা হ্যা তো ওখানে সব জায়গায় গাছগুলো কিরকম বড় বড় মানে কি কি প্রজাতির গাছ আছে? অনেক প্রজাতির গাছ আছে যেমন তোমার নারকেল গাছ যেমন তোমার সমুদ্র সৈকতে কি হয় তোমার সমুদ্রে পাশে যেখানে তোমার হচ্ছে আহ জল থাকে সেখানে তোমার এই পাম গাছ নারকেল গাছ সুপুরি গাছ এগুলোই বেশি দেখতে পাওয়া গেছিল আর পাহাড় পর্বতে আমাদের যেমন সুন্দরী গরান গেওয়া যেমন থাকে আম তারপরে আমাদের বট অশ্বত্থ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

হ্যাঁ সমুদ্র সৈকতের চারিদিকে ওই নারকেল সুপুরি আর পাম গাছ এই তিনটি বেশি দেখা যায় হ্যাঁ ঐসব জায়গায় তো বেশি এই গাছগুলো জন্মায়। হ্যাঁ সেটাই এখানে আরেকটা পাশে beach আছে সেই beach এ তোমার হচ্ছে beach বলে সেখানে তোমার হচ্ছে গোটা চাঁদ মানে তোমার পূর্ণিমার সময় যেটা বলি সেই সময় যদি চাঁদটা যেদিন পূর্ণিমা হয় সেদিন এই এখানে খুব মানুষের ভিড় হয় এখানে চাঁদ যখন ওঠে তখন এখানকার আবহাওয়া পুরো পাল্টে যায় মেঘের রং পাল্টে যায় জলটা পুরো চকচক করে পুরো সোনালী রঙের চকচক করে দেখতে খুব ভালো লাগে তাই পূর্ণিমার দিনগুলো এখানে প্রচুর ভিড় হয় ওটা ওখানে কি বর্ষাকালে কি প্রচন্ড বৃষ্টি হয় না সে আলাদা? ও এবার বর্ষাকালে যেমন বৃষ্টি হয় বৃষ্টি তো হবেই কেননা সমুদ্র যেহেতু সাইডে আছেই বৃষ্টিও হয় আমাদের মতই হয় সবকিছু একই কিছুটা বেশি কিছুটা কম ওতটা পরিবর্তন নেই ওখানে ওখানে আরেকটা জায়গা আছে যেখানে তোমার নাম হচ্ছে butterfly beach সেই beach এ তোমার হচ্ছে প্রজাপতি দেখতে পাওয়া যায় প্রচুর শুধু প্রচুর বলতে আমার এখানে কি পাওয়া যায় প্রজাপতি যখন খুব rare দেখতে পাওয়া যায় দুটো একটা পাঁচটা দশটা কিন্তু ওখানে ওই beach র মধ্যে প্রজাপতি প্রচুর সংখ্যক থাকে

হ্যাঁ হ্যাঁ ওখানকার তো বিভিন্ন রঙের প্রজাপতি তো থাকবে হ্যাঁ সেটাই এত সুন্দর সুন্দর জায়গা এখানে যদি না আসতাম বুঝতেই পারতাম না তাই না?

হ্যাঁ আর গোয়া মানেই চারিদিকে তোমার সমুদ্র আর beach প্রচুর beach আছে এখানে beach সমস্ত beach ভালো তোমাকে beach আছে এর একটু একটু দূরে তোমার কানসুলিন beach আছে যেটা তোমার হচ্ছে সবদিকে আমাদের India র মধ্যে second largest beach মানে নামে এটা বিখ্যাত এই beach আছে পাশে তোমার হচ্ছে একটা beach রয়েছে আর এখানে তোমার হচ্ছে একটা beach রয়েছে এই beach টাও খুব ভালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব জায়গায় তো সব গাছ জন্মায় না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 হ্যাঁ এখানকার যেহেতু তোমার হচ্ছে বেশি পাহাড় পর্বত নেই এখানে তোমার হচ্ছে বিভিন্ন beach গুলো রয়েছে এখানে সবরকম beach গুলো সমস্ত beach ভালো যেমন তোমার হচ্ছে beach beach তোমার হচ্ছে beach মানে এত সুন্দর সুন্দর ভালো beach রয়েছে এখানে তুমি ঘুরতে আসতে পারবে সুন্দর সুন্দর জায়গায় এখানে ঘুরতে

হ্যাঁ আর যেটা বলছিলাম ওখানকার ঘরবাড়ি গুলো কেমন?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 এখানকার স্টাইলে তোমার structure গুলো আলাদা এখানকার বেশিরভাগ তোমার কাঠের তৈরি ওখানকার structure গুলো তোমার হচ্ছে metal দিয়ে তৈরি bricks তোমার আহ গুলো হয় সেই bricks দিয়ে তৈরি

আর এখানে একটা তোমার island আছে সেই island টা তোমার হচ্ছে এই গোয়ার সব থেকে বড় island এই island টা খুব ভালো এই island টা পুরো তোমার পাথর দিয়ে তৈরি করেছে এবং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 হ্যাঁ হ্যাঁ জায়গাটা খুব ভালো হবে গোয়াটা, যা শুনলাম তোর মুখে তো আমরা তো অবশ্যই যাব বললাম এরকম ব্যাপার তো ওরা বলল ঠিক আছে আমরা যখন ছুটি ছুটি পাব মানে ছুটি নিয়ে নেব যেদিন ফাঁকা থাকবে একসাথেই যাব হ্যাঁ সেটাই এখানে হচ্ছে ভালো museum ও আছে museum এদের যে আগেকার স্থাপত্য কীর্তি বিভিন্ন বিভিন্ন বড় বড় মনীষীদের ছবি drawing sketch সবকিছু এখানে রয়েছে এখানে অনেক জায়গায় আছে এখানে একটা তোমার জায়গা আছে পানজি বলে যেটা তোমার হচ্ছে এখানকার রাজধানী নামে আছে সেখানে তোমার হচ্ছে বড় সমুদ্র আছে এবং সেখানে তোমার বড় জাহাজ যেমন তোমার আমাদের নাম শুনেছ টাইটানিক সেরকম একটা বড় জাহাজ আছে ওটা জাহাজের মধ্যে সমস্ত কিছু আছে ওই জাহাজে তুমি উঠতে পারবে উঠতে পারবে ওখানকার সমস্ত পরিবেশ কেমন ওর মধ্যে সবকিছুই আছে হ্যাঁ হ্যাঁ সবই তো শুনলাম ঠিকই আছে তাহলে একদিন তোকে ফোন করবো নিয়ে তোকে তোর সাথেই যাব আমি তো সবকিছু চিনি না তুই চিনিয়ে দিবি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 মাত্র কটা আগের দিন আর আজকে মিলিয়ে হয়তো তিরিশ চল্লিশ টা বলতে পেরেছি এখনো পনের কুড়িটা বাকি রয়েছে। কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেল তো ঠিক আছে একদিন তাহলে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি তাহলে একদিন

ঠিক আছে আর বাদবাকি যেটা হবে সে পরে শুনে নেব ঠিক আছে? ঠিক আছে ভালো থেকো আজ তাহলে রাখলাম

ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ

আলহামদুল্লিয়াহ তোমার কি অবস্থা?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 এইতো আলহামদুলিল্লাহ

এইতো বসে আছি কোন কাজ নাই কি কাজ টাজ না হলে হবে নাতো কাজ করা লাগবে না হ্যাঁ কাজ তো করাই লাগে ভাবতেছি চিন্তা ভাবনার মধ্যে আছি কি করব আমি তোকে phone দিলাম তোর হল মানে আমরা কোন একটা কাজ শুরু করি কাজ শুরু করলে তোর হল কিছু invest করা লাগবে invest করলে তোর শুরু করা যাবে কাজগুলো বুঝছিস? ও আচ্ছা বল কি ধরনের কি কাজ শুরু করতে চাচ্ছেন কি ধরনের invest করা লাগবে কত invest করা লাগবে? ওটা হল আমি বলতে চাচ্ছি এখন আহ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

affiliate marketing এ নাকি তোর হলো marketplace এ অনেক কাজ আছে যেখানে একটু invest করলে তোর হলো কাজ করা যাচ্ছে এই জিনিসটা অবগত তুই? হ্যাঁ জানি কি ধরনের কি জানিস? বলিসও নি Affiliate marketing আরকি

হ্যাঁ income করা যায় invest করে করা যায় এমনি invest ছাড়াও করা যায় ও affiliate market এ invest ছাড়া করা যায়? হ্যাঁ অবশ্যই invest করা ছাড়াও করা যায় এই অ্যামাজন marketing আছে seller শুধুমাত্র না invest ছাড়া seller হ্যাঁ শুধু seller আরকি বলতো ওদের পণ্য sell করলে ওখান থেকে কিছু commission দিবে ও আচ্ছা তার আহ আর হলো invest কর কোন ক্ষেত্রে সেটা কি জানা আছে নাকি? Invest করা?

সম্পর্কে বলতে ওই তো কোন product হয়তো কি নিয়ে পরবর্তীতে নিজের থেকে sell দিয়ে যা profit হবে এরকম আর কি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 আচ্ছা domain hosting কি তোমার domain hosting তো এটা তোমার invest বলতে তুমি যে করবেন

তো এটা তুমি যেকোনো ব্যবসা করতে লাগলে পুঁজি তো ওই তুমি domain hosting কিন্তু এটাকে তোমার invest বলা যাবে না এক কথায় আবার invest বলাও যেতে পারে না ওটা তো অবশ্যই invest ওটা ছাড়া তো আমি তো ভালো

paid ভাবে অ্যামাজন একটা নিজস্ব একটা site ওখানে এই আমাজনের মতোই পন্য থাকবে ওখানে এসে তোমার site এ এসে কিনবে আজকে আমার phone দেওয়ার উদ্দেশ্যটা হল দুজনে একটু পরামর্শ করে invest করে কেমন মানে কি ধরনের কাজ করা যায় মানে এই যে আহ income করা গেল এখন আর্থিক উন্নয়ন বাড়ানোর জন্য যেহেতু এখন সমস্যা দেশের অবস্থাও ভালো না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

কি ধরনের কাজ করা যায় একটু বল দেখি শুনি কি ধরনের কাজ করবেন ব্যবসা পাতি করা লাগবে ব্যবসা-বাণিজ্য আচ্ছা কি এমন কোন কাজ আছে যে তোর হলো invest একটু কম আছে কিন্তু তোর profit মানে একটু পরিশ্রম করলে profit ভালো এইরকম কোন কাজ এর বিষয়ে জানা আছে নাকি তোর?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

ছোটখাটো যেমন ব্যবসা online এ যদি ব্যবসা করা যায় offline এ offline এ শুরু করি offline এ যে ব্যাবসা গুলো off~offline মানে মনে করো আমি টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলাম ওখান থেকে মানে একি ধরনের ব্যবসা করা যায়?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

কাজের হল খবর জানি সেটা হলো তোর এ বিষয়ে অবগত খুব একটা ভালো না তারপরে আমি শুনছি এটা আমার ভাই হল garments এ ঢাকাতে চাকরি করে হ্যাঁ? তোর ওই থাকে তো ওখানে নাকি কিছু invest করলে এইযে ভালো ভালো এই এই মানে যেগুলো product আছে আর কি গেঞ্জি টেঞ্জি এইসব? কি বলে ওটা হ্যাঁ export এর collection গুলা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

এইগুলোতে নাকি অনেক লাভ আছে